এটা একটি তিন তলা একটি কোনো স সরকারি কোনো সংস্থানউম আআ- চকলেট কালার -এর ফ্লাট -টি তিনটি কাঁচের জানলা তিনটি কাঁচের তিনটি চারটি রে রেলিং দেওয়া বাইরে কিছু জামা কাপড় শোকাচ্ছ। রাস্তার গায়ে লাল রঙের রাস --

এটা উম বাগান বাগানের পাশে বড়ো মাঠ ।

এইখানে দেখা যাচ্ছে বন্ধ একটি জাভেদ হাবীবস এর সেলুন উনিসেক্স সেলুন আছে তার পাশে পাওয়ার ষ্টুডিও ওও দোকান আছে।

এইখানে একটি দেখা যাচ্ছে রাস্তার মধ্যে কতগুলো একটি ছেলে সাইকেল নিয়ে যাচ্ছে তার অপজিটে - এ একজন সাইকেল নিয়ে একজন টোটো নিয়ে একজন ভ্যান নিয়ে আসছেন।